লিব্রিঅফিস ম্যাথ এর উপর এই কথ্য টিউটোরিয়াল এ আপনাদের স্বাগত
এই টিউটোরিয়াল এ আমরা শিখব সেট প্রক্রিয়া লেখা নম্বর দিয়ে ফ্যাক্টোরিয়াল এবং ক্রস রেফারেন্স বা প্রতিনির্দেশ সমীকরণ লেখা
এর জন্য পূর্ববর্তী টিউটোরিয়াল এ যে নথিটি তৈরী করা হয়েছিল সেটি খুলুন MathExample1odt
এবার আমাদের নথির শেষে যান এবং একটি নতুন পৃষ্ঠায় যেতে কন্ট্রোল এন্টার একসাথে টিপুন
এবং লিখুন সেট অপারেশনস এবং দুবার এন্টার টিপুন
এবার ম্যাথ শুরু করা যাক
আলোচনায় এগিয়ে যাওয়ার আগে ফন্টের আকার বাড়িয়ে ১৮ পয়েন্ট করা যাক
বিন্যাস বাম এ পরিবর্তন করুন
এখন শেখা যাক কিভাবে সেট অপারেশন লিখতে হয়
ম্যাথ এ সেট লেখার জন্য আলাদা মার্ক আপ রয়েছে সেট হলো কিছু স্বতন্ত্র উপাদান এর সংগ্রহ
এখন উদাহরণস্বরূপ সূত্র সম্পাদক উইন্ডোতে ৪ টি সেট লেখা যাক যেমন পর্দায় দেখানো রয়েছে
সেট A তে ৫টি উপাদান সেট B সেট C এবং সেট D এর প্রত্যেকটিকে ২ টি করে উপাদান রয়েছে সেট D তে ৬ ৭ রয়েছে
লক্ষ্য করুন সেটের জন্য বন্ধনী লিখতে আপনি ল্ব্রেস এবং আরবিরেস মার্ক আপ ব্যবহার করতে পারেন
এখন আপনি সেট প্রক্রিয়া যেমন ইউনিয়ন এবং ইন্টারসেকশন লিখতে পারবেন
প্রথমে ইউনিয়ন প্রক্রিয়া লেখা যাক
B ইউনিয়ন C -এর জন্য মার্ক আপ ঠিক সেটাই যেভাবে আমরা এটিকে পড়ছি
দেখুন ফলাফল সেট এর মধ্যে উভয় সেট এর সব স্বতন্ত্র উপাদান অর্থাত ১২৬৪ এবং ৫ রয়েছে
ইন্টারসেকশন প্রক্রিয়ার জন্যও মার্ক আপ ঠিক সেটাই যেভাবে এটিকে পড়া হচ্ছে
ইন্টারসেকশন উভয় সেট থেকে শুধুমাত্র সাধারণ উপাদানগুলিকে অন্তর্ভুক্ত করে
সুতরাং B ইন্টারসেকশন D এর ফলাফল হল ৬
এছাড়াও আমরা লিখতে পারি160 সেট সি সেট A -এর সাবসেট কারণ সেট C এর প্রত্যেক উপাদানই সেট A তে রয়েছে
এর জন্য মার্ক আপ হলো C সাবসেট A
আপনি আরো অন্যান্য সেট প্রক্রিয়া লিখতে শেখার জন্য আপনি এলিমেন্টস উইন্ডোর তৃতীয় আইকনটি ব্যবহার ব্যবহার করতে পারেন
ক্লিক করুন ভিউগ্ট এলিমেন্টসগট সেট অপারেশনসহ
এখন আমাদের কাজ সংরক্ষণ করা যাক
ক্লিক করুন ফাইলগটসেভ
এখন ফ্যাক্টোরিয়াল ফাংশন লেখা যাক
আমরা খুব শীঘ্রই যে তিনটি সূত্র লিখতে যাচ্ছি সেগুলির নম্বর ১ থেকে ৩ পর্যন্ত দেওয়া হবে
এই সংখ্যাগুলির দ্বারা এই রাইটার নথির মধ্যে যে কোন জায়গায় ওই সুত্রগুলিকে উল্লেখ করা যাবে
রাইটার ধূসর বাক্স এর বাইরে ধীরে ধীরে তিনবার ক্লিক করান একটি নতুন পৃষ্ঠায় যেতে
কন্ট্রোল এন্টার টিপুন
লিখুন ফ্যাক্টোরিয়াল Function এবং দুইবার এন্টার টিপুন
এখন আমরা জানি কিভাবে ম্যাথ শুরু করতে হয়
কিন্তু কোনো গাণিতিক বস্তুকে রাইটার এ নিয়ে আসার আরো একটি উপায় রয়েছে
এরজন্য রাইটার নথিতে শুধু এফএন লিখুন এবং ফ3 টিপুন
আমরা একটি নতুন গাণিতিক বস্তু দেখতে পাচ্ছি E সমান M C বর্গ
এবং তার সাথে ডান পাশে বন্ধনীর মধ্যে সংখ্যা এক
অর্থাত আপনি এই নথিতে যে কোন জায়গায় ১ সংখ্যার দ্বারা এই সূত্রটি প্রতিনির্দেশ করতে পারবেন
এখনকার জন্য আমাদের গাণিতিক বস্তুর উপর জোড়া ক্লিক করা যাক
এবং বিন্যাস পরিবর্তন করে ফন্ট আকার ১৮ এবং বাম ঘেঁসা করা যাক
ঠিক আছে এখন ফ্যাক্টোরিয়াল এর জন্য একটি উদাহরণ লেখা যাক
ফ্যাক্ট মার্ক আপ ফ্যাক্টোরিয়াল চিহ্ন বোঝায়
তাহলে এই সূত্র মুছে ফেলে আমাদের সুত্র টি লেখা যাক 5 ফ্যাক্টোরিয়াল 5 গুন 4 গুন 3 গুন 2 গুন 1 120 এখানে মার্ক আপটি লক্ষ্য করুন
আসুন আমাদের পরবর্তী সূত্রটি একটি নতুন ম্যাথ বস্তুতে লেখা যাক
এর জন্য প্রথমে রাইটার ধূসর বাক্স এর বাইরে তিনবার ধীরে ধীরে ক্লিক করা যাক
এই পৃষ্ঠার শেষে যেতে নিম্নমুখী তীর কী দুই বা তিন বার টিপুন
এবং দ্বিতীয় ম্যাথ বস্তুটিকে আনতে লিখুন এফএন এবং ফ3 টিপুন
আবার বিন্যাস পুনরাবৃত্তি করতে হবে
এবার এই বিদ্যমান সূত্র মুছে ফেলে factorial এর সংজ্ঞা লেখা যাক160 N ফ্যাক্টোরিয়াল সমান্চিহ্ন প্রদ ফ্রম k সমান্চিহ্ন 1 টো n ওএফ কে প্রদ মার্ক আপ টি লক্ষ্য করুন এটি গুন বোঝায় ঠিক যেমন সিগমা সমষ্টি বোঝায়
এখন প্রথম দুটির মতই আরো একটি তৃতীয় ম্যাথ বস্তুকে নিয়ে আসা যাক
এবং factorial এর সংজ্ঞা দুটি শর্তাধীন সূত্র হিসেবে পুনরায় লিখুন ঠিক যেভাবে পর্দায় দেখানো রয়েছে
বিনোম মার্ক অপটি লক্ষ্য করুন এটি দুই উপাদানের একটি উল্লম্ব স্তম্ভ প্রদর্শন করে
এবং সুন্দর বিন্যাস করতে সাহায্য করে
এবার দেখা যাক কিভাবে আমরা এই সূত্রগুলিকে প্রতিনির্দেশ করতে পারি
এর জন্য একটি নতুন পৃষ্ঠায় যান
এবং লিখুন160 আন এক্সাম্পল ওএফ ফ্যাক্টোরিয়াল আইএস প্রভাইডেড হেরে
এবার ইনসার্ট মেনুতে এবং তারপর ক্রস রেফারেন্স ক্লিক করুন
নতুন পপআপ এ প্রকারগুলির তালিকা থাকে টেক্সট নির্বাচন করা যাক
তারপর নির্বাচন তালিকা থেকে প্রথম উপাদানটি নির্বাচন করুন যা আমাদর লেখা ফ্যাক্টোরিয়াল সূত্রটিকে নির্দেশ করে
এখন ইনসার্ট রেফারেন্স টুল তালিকা থেকে রেফারেন্স নির্বাচন করুন এবং ইনসার্ট এ একবার ক্লিক করুন ও বন্ধ করুন
তাহলে আমাদের লেখার পাশের প্রথম বন্ধনী মধ্যে এক সংখ্যাটি এসে গেছে
এবার এটি পরীক্ষা করতে কেবল এই সংখ্যাটির উপর ক্লিক করা যাক দেখুন কার্সার ঠিক সেই জায়গায় চলে এসেছে যেখানে আমরা প্রথম সূত্রটি লিখেছিলাম
তাহলে এইভাবে আমরা রাইটার নথির মধ্যে যে কোন জায়গায় ম্যাথ সূত্র প্রতিনির্দেশ করতে পারি
আমাদের কাজ সংরক্ষণ করে নেওয়া যাক
এখানে ম্যাথ এর জন্য কিছু রেফারেন্স লিঙ্ক আছে libreofficeঅর্গ ডকুমেন্টেশন লিঙ্ক থেকে সহায়িকা ডাউনলোড করুন
ম্যাথ এর উপর আরও তথ্যের জন্য নিম্নলিখিত ওয়েবসাইট helplibreofficeorgমাথ পরিদর্শন করতে পারেন
পরিশেষে আপনার জন্য একটি অনুশীলনী রয়েছে
এই টিউটোরিয়াল এর নমুনা সেটগুলো ব্যবহার করে পরীক্ষা করুন A ইউনিয়ন এবং ইউনিয়ন C সমান কিনা
A বিয়োগ B এর ফলাফল লিখুন
এবং রাইটার নথিতে দ্বিতীয় ও তৃতীয় ফ্যাক্টোরিয়াল সুত্রদুটিকে প্রতিনির্দেশ করুন
এখানেই লিব্রিঅফিস ম্যাথ এ সেট ফ্যাক্টোরিয়াল এবং প্রতিনির্দেশ এর উপর এই টিউটোরিয়ালটি সমাপ্ত হলো
সংক্ষেপে আমরা শিখেছি সেট প্রক্রিয়া লেখা
ফ্যাক্টোরিয়াল লেখা
সংখ্যা দ্বারা সমীকরণ প্রতিনিদেশ করা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
এই প্রকল্পটি httpspoken tutorialorg দ্বারা পরিচালিত হয়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
শুভবিদায়